এখানে একটি ফ্যাক্টরি আছে। ফ্যাক্টরির ওপরটা টিনের সামনেটায় অনেকগুলো ঘাস দেখা যাচ্ছে ঘাসের কালারগুলো সব সবুজ ও ফ্যাক্টরিটা উম সামনেটা এ করা তোমার ইট থেকে এ করা।

গেট - এর ভেতর দিকে গেলে সামনে একটি মূর্তি দেখা যায়। মূর্তির সামনে দুজন দাঁড়িয়ে আছে ও পাশে রেলিং দেওয়া আছে। সাইড -এ অনেক গাছ রয়েছে।